এমনি এমনি দেবে না তো আগের থেকে বিচার ব্যবস্থা করে তারপরেই তো এই ধরনের রায় প্রদান করবে, তো এটাই দেখলাম আমি।

আচ্ছা, তারপর বল? তারপর, হম, সব বাড়ির সবাই ঠিকঠাক আছে? হম, হম, এসব ঠিকঠাক, আর আর কোন news যেগুলো তোর সচরাচর ঘুরে বেড়াচ্ছে, বা social sites এ social media দেখা যাচ্ছে এই ধরনের কোন কিছু কি দেখেছিস? কোন কিছু দেখছিলি?

যে গুজরাটের একটা মেয়ে নাকি নিজেকেই নিজে বিয়ে করেছে।

হ্যাঁ এখন এরকম হচ্ছে, এখন নিজেকে নিজেই বিয়ে করছে, বা হচ্ছে অ্যা ম অ্যা দেখা গেলো যে, একটা মেয়ে সে তার ছোটো যদি কোনো Pet থাকে মানে যেমন যদি ধরো কোনো ছোটো বাচ্চা কুকুর থাকে বা বিড়াল থাকে, তাদেরকে বিয়ে করছে, সবথেকে extreme আমি যে example টা দেখেছিলাম সেটা দেখেছিলাম জাপানের একটা ছেলে বয়স খুব একটা বেশি নয়, অল্প বয়সেই, আঠাশ ঊনত্রিশ বছর বয়স হবে। তো সে দেখি roller coaster কে বিয়ে করেছে, ঠিক আছে? roller coaster হয় না roller coaster এ যেগুলো মানুষ ঘুরতে যায় যেখানে সেই roller coaster কে বিয়ে করেছে, তো এদের কি ধরনের মানসিকতা হচ্ছে সেটা বোঝা খুব মুশকিল। আসলে মানুষ ভেতর থেকে খালি হয়ে যাচ্ছে কিনা, বা কারোর প্রতি ভরসা করতে পারছে কিনা, সেই জিনিসটা হয়তো তাদের পক্ষে ঠিকঠাক হচ্ছে না, যার জন্যই এই ধরনের decision এ তারা বাধ্য হচ্ছে।

তাছাড়াও আমি একটা ভালো খবর দেখেছি।

যে মানে আহ একটা মানে সারঙ্গ মানে কুকুর,

কুকুর তার একদম পোষ্য ছিল একজনের, সে মারা যাওয়াতে তার শোকে নাকি একটা পশু হাসপাতাল আর কি খুলেছে সে।

তো এটা এইরকম ধরনের কেউ যদি কোন initiative নেয়, তাহলে আমি বলবো সেটা খুবই ভালো এরকম ধরনের initiative আমাদের দেশে বা আমাদের সমাজেও অনেককে নেওয়া উচিত, কারণ আমাদের দেশেও অনেক এরকম পোষ্য আছে, যারা কিনা পোষ্য, পুষে থাকে, তো তাঁরাও যদি এরকম কোন initiative নেয়, এটা কিন্তু ভালো একটা খবর, ভালো জিনিস এগুলো। হম, সেটাই মানে, মানে আমাদের দেশে তো মানে, পথচারী কুকুর তো প্রচুর রয়েছে।

প্রশাসন তাদেরকে কোন কোন সময়ই দেখা গেল কোন এলাকায় যদি কুকুরের সংখ্যা বেশি হয়ে যায়, তাহলে অনেক সময় যে বনবিভাগের যে দপ্তর আছে, সেই দপ্তর থেকে এসে তাদেরকে জালে করে ধরে নিয়ে চলে যাওয়া হয়। আবার কিছুদিন আগেই দেখছিলাম আমাদের যে বিহার state আছে বিহার state এর কোন একটা municipality তে কোন এলাকাতে কুকুর অনেক বেশি হয়ে গেছিল। তো তাদেরকে তো চল্লিশ জনকে না পঞ্চাশ জনকে তো মেরে দিয়েছে, তো এইগুলো তো অমানবিক কাজ, একটা রাস্তার,

তাকে যদি এরকম ভাবে মেরে দেয় তো এগুলো তো খুব বাজে ব্যাপার একটা। হম, হম, এটা খুবই বাজে ব্যাপার। ধরে নিয়ে গিয়ে হয়তো অন্য কোথাও ফেলে দিল, তাও একটা মানা যায়, কিন্তু মেরে দিলো direct এটা খুবই বাজে ব্যাপার মানে মেনে নেওয়া যায় না।

হ্যাঁ তাদেরকে ধরে নিয়ে যেতে,

বা অন্য কোনো এলাকায় ছেড়ে দিলে যেখানে জনবসতি কম আছে বা কুকুরের সংখ্যা কম আছে, সেই সব জায়গাতে যদি ছাড়ে,

হম তা তো রয়েছেই। মানে তারা কথা বলতে পারে না বলে, তাদেরকে এরকম ভাবে মেরে দিচ্ছে এরপরে, মানে কি কোনো মানুষকে এরকম ভাবে মেরে দিতে পারবে? এটা তো না, এই, এই জিনিস গুলো ঠিক নয়। ঠিক নয় অনেক সময়, আবার হয়তো দেখা গেলো সেই এলাকার মানুষজন হয়তো বিরক্ত হয়ে পড়েছে, যে এত কুকুর হয়ে গেছে সেখানে যে বিরক্ত হয়ে পড়েছে, এই ধরনের খবর দেখা যায়ম, আবার অনেক এরকম খবরও দেখা যায় যে, উম, কোনো রাস্তার কুকুর আছে যেটা কি না অসুস্থ হয়ে পড়ে আছে, তো তাকে কোনো ব্যক্তি হয়তো দেখতে পেয়েছে, বা কোনো মহিলা হয়তো দেখতে পেয়েছে, তার হয়তো রোগে ভুগছে, তো তাকে hospital এ নিয়ে গিয়ে চিকিৎসা করানো, বা বাড়িতে নিয়ে যাওয়ানো, এই জিনিসগুলোও কিন্তু সমাজের অনেক লোকজনই কিন্তু করছে, করছে না তার মানে এসব খবরও কিন্তু social media তে ঘোরাফেরা করে। হম, হম, এখন তো মানে এই কুকুরদের বা, এই যে গুলো অনাথ আর কি পশুরা রয়েছে তাদের অ্যা মানে সেবা করার জন্য অনেক trust ও তৈরি হয়েছে।

trust গুলো ভালো কাজ করছে, কিছু কিছু trust আছে ভালো কাজ করছে, আবার কিছু কিছু trust আছে যারা কিনা fraud আছে যারা শুধুমাত্র মানুষজনের পয়সা collect করার জন্যই বসে রয়েছে তারা হয়তো,

কিন্তু মানে, ওই fraud এর সংখ্যাটাই একটু বেশি বলেই আমার মনে হয়। কি মনে হয় তোর? হ্যাঁ আমারও এটাই মনে হয়, fraud এর সংখ্যায় বেশি কারণ অ্যা প্রশাসন সেইভাবে নজর রাখে না তো সবকিছুর ওপরে কোনো trust এর ওপরে বা অ্যা মানে একদম যেরকম ভাবে নজরদারি করা উচিত, সেরকম ভাবে সবসময় নজরদারি করা সম্ভব হয় না, কারণ, আমাদের দেশে police ই যে ব্যবস্থা আছে, তাতে একশো বা দেড়শো লোকের ওপরে একখানা police ব্যবস্থা আছে, একটা police।

আচ্ছা ঠিক আছে, অনেক কথাই তো হলো, চল, এখন তাহলেও রাখি, আবার পরে কথা, ঠিক আছে, আবার পরে কথা হবে তাহলে, আর news গুলো একটু follow করিস, দেখ কি হয়? হম, হম,

Hello আমি স্বাতী বিশ্বাস বলছি। আ আমি shopping নিয়ে কিছু বলতে চাই। এখন আমরা সবাই আ আমাদের খুব সুবিধে হয় যেটা হচ্ছে home delivery যেকোনো কিছু সেটা আমরা আ Dress ও আমরা shopping করছি online আমাদের যা যাবতীয় Grocery ও লাগছে সেটাও আমরা online Shopping করছি

রোদ্দুরে দাড়াতে হয় না কষ্ট করে লাইন দিতে হয় না কোনও রকম কোনো problem হয় না যেটা যেমন দরকার সব কিছু সুন্দর ভাবে ওখানে পাওয়া যায় খুব ভালো discount এর আর খুব ভালো quality র জিনিস পাওয়া যায়। তো সেই জন্য আমি বেশিরভাগটা আর এটা অমি আগে পারতাম না শিখেছি খুব ভালো করে after covid covid খুব ভালো করে শিখিয়েছে যে কি ভাবে আমাদের আরো ভালো মানে ভালো ভাবে Online বসে বসে বাড়িতে আর কষ্ট না করে কীভাবে Shopping করতে পারবো সুন্দর করে। তো আমার যেকোনো জিনিস Even আমাদের মানে যে যা যাবতীয় জিনিস লাগে শুধু সাজাগোজা নয় আমাদের যদি Medicine লাগে সেটাও আমি Online নিচ্ছি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

তো আমি তো খুবই এটাতে পছন্দ করি যে কেনো কি কোনো কোনো রকম কোনো কষ্ট নেই কিছু নেই

তো আমার জন্য খুবই সুবিধে হয়েছে

তো আমার topic টা এই অব্ধিই বলতে চাইছি

না মাধ্যমিকের পরীক্ষাটা খুব একটা ভালো যায়নি চেষ্টা করবো আরও ভালো করার উমম্ eleven -এর মাধ্য ইলে eleven -এর পরীক্ষায় আর

আমার সত্যি কথা বলতে কি নাচটা খুব ভালো লাগে and উম পশুপাখি বিড়াল

বা কুকুর

পাখি জাতীয় জিনিস

হুম হোলি তো এবারে খুব ভালোই কেটেছে

খুব ভালো নাচগান দিদি দাদাদের সাথে খুব মজা করেছি সোনারপুরে যাওয়া আ সোনারপুরে আমার মামার বাড়ি ওখানে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু যেতে পারিনি

কারন দাদু ছিল না আর

জামাকাপড়ের খুব ইচ্ছা আমার জামাকাপড়ের

জামাকাপড় পছন্দ করি আ জামাকাপড়ের মধ্যে আমার উম আমার পছন্দের colour কালো কালো pink আর আ গোলাপি

সাদা আমার গাছপালা খুব ভাল লাগে আ পছন্দের ফুল হল আমার কাঠ গোলাপ কা কাঠগোলাপ এমনি গোলাপ ও

এ লাল লাল গোলাপ হলুদ গোলাপ সাদা গোলাপ আর

modeling -এরও শ শখ আছে একটু মানে যদি modeling করতে পারি কিন্তু হবেনা বাড়িতে প্রব আ একটু অসুবিধা আছে

নিজের হাতখরচার জন্য কাজ করতে পারি কিনা সেইটা

আমি arts নিয়ে পড়তে চাই arts নিয়ে পড়লে তোমার

eleven -টা pass উম ভাল মতোন number তুলতে চাই pass করতে চাই pass করা হয়ে গেলে তো college -এ night college join করার ইচ্ছা আছে

arts -এ আমার আ subject education geography pol science আর

আর হিস ইতিহাস নেওয়ার ইচ্ছা আছে

সবুজ orange

তারপর যদি কোন ভাল job পাই কাজ পাই যদি ভাল সেটা করব

কিরকম কাজ যে সেই যে উম qualification -এর উপর depend করছে যেরকম কাজই পাই এই আরকি করব ভাল কাজ যেরকম

না সেসব এখনো কিছু ভাবিনি

পাশ করি ঠি

হোলিতে আ আমার দিদি দাদা সবার সাথে খুব মজা করেছি আ নেঠু চিবিয়েছি অনেক কিছু করেছি

বাড়িতে মা বাবা ভাই আর আমি আছি

hello কুসুম hi

হ্যাঁ এই তো, Arbi ভালো. তুমি কেমন আছো?

তো কি নিয়ে কথা হবে? job

চাকরি চাকরি চাকরি, এখন~ এখনকার যুগের চাকরি টাকরি কি পর্যায় আসে?

একটা ব্যবসা, চাকরি মানে মানে চাকরির বাজারটা বর্তমানে ব্যবসা, দালালের ব্যবসা. ওটাই পুরোটাই. মানে ধরো যে job কথার আগে, তুমি চাকরির কথা উল্লেখ করার আগে, তুমি আগে টাকার অংক নিয়ে আসো, এমন বিষয়টা দাড়াইছে যে তুমি টাকা নিয়ে আসো তার উপরে তুমি চাকরির কথা ভাবো. হম মানে, amount বেশি ভালো পদে থাকলে, ভালো মাইনে পাবা, ভালো salary পাবা, এমন. হ্যাঁ চাকরির এটার সাথে সাথে আপনার আবার হচ্ছে যে মামা, চাচা, খালু, uncle এগুলো থাকতে হবে. হম হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই আসে. তাহলে ভালো পড়াশোনা লেখাপড়া করে কি করব যদি এই চাকরি টাকা দিয়ে আমাদের নিতে হয়, তাহলে কি, টাকা দিয়ে সব কিনে নিব certificate টার্টিফিকেট সব. হ্যাঁ আপনার~ আপনার টাকা আছে, তা আপনি কিনে নিতে পারছেন, কিন্তু যার টাকা নেই সে কি করবে? মানে কি পড়াশোনা করার পরে, এ হচ্ছে যে এইগুলো দিয়ে কি মানে, অযথা

যে আমি এটা করব, ওটা করব কিন্তু সে যখনই job এ application করবে, বারবার শুধু হতাশা, হতাশা, হতাশা, তার চাকরি হয় না কেনো, তার result ভালো, তার CGPA ভালো, তার সবকিছু ভালো, তার